এবং এখানে বিভিন্ন কাস্টমার রয়েছে এবং উম কয়েক জন নাপিত রয়েছে এবং চুল কাটার জন্য বিভিন্ন রকম সরঞ্জাম দোকানের মধ্যে রয়েছে।

চিত্র দেখা যাচ্ছে একটা রুম - এর ভিতরে এক একজন মেয়ে এবং একজন বয়স্ক মানুষ উম ই হাতে কাগজ নিয়ে উম বসে রয়েছে।

আর এক আ আরেকজনকেও দেখা যাচ্ছে তার হাত এবং কফি দেখা যাচ্ছে তিনিও উম হয়তো খাচ্ছেন এবং রুমের মধ্যেই অনেক রকমের সরঞ্জাম দেখতে পাচ্ছি এখান থেকে বোঝা যায় এটা একটা কফি হাউস ।

চিত্রে দেখতে পাচ্ছি কিছু মেয়ে উ তারা নিরতো করছে এবং সুন্দর ভাবে পোজ দিয়েছে এবং পিছনে একটা সাইনবোর্ড লেখা র-র-অ-অ-রয়েছে।

নৃত্য পরিবেশন করছেন একটা রাস্তার মধ্যে পাকা রাস্তার মধ্যে এবং সাইডে অনেক লোক দাঁড়িয়ে রয়ে--

এই চরিত্রে দেখতে পাচ্ছি খোলা আকাশের নীচে একটা বড়ো জলাশয় এবং উম মাঝখান দিয়ে একটা সুন্দর পাকা রাস্তা এবং দুই দিকে জল দেখা যাচ্ছে এবং সেখানে অনেক লোক স্নান করছে।

চিত্র থেকে বোঝা যাচ্ছে এটা একটা মেলা এবং সেখানে অনেক রকমের সর জাম দেখা যাচ্ছে ।